পার্লার রয়েছে আর লাইট ও জ্বলছে।

তার ভেতরে এক ভদ্রলোক এ.টি.এম -এর মাধ্যমে টাকা তুলছে । আর এ.টি.এম -এর বাইরে টা তে আমরা তিনটি লাইট জ্বালানো দেখ --

বিক্রি করছে এবং বিভিন্ন ধরনের আমরা এখানে ফল ও সবজি দেখতে পাচ্ছি ।

যে ছবিটি দেখা যাচ্ছে সেটিতে দেখা যাচ্ছে কেশরীর স্টোর এবং দেখা যাচ্ছে ব্লু এবং হোয়াইট কালারের বর্ডার রয়েছে।